রাস্তার য্যানজট এলাকা লোকের ভিড় পাশে বড় বড় বিল্ডিং দূরে পোস্টার-র --

এবং রংবেরঙে কালার করা রয়েছে। লাল কালার সবুজ কালার হলুদ কালার ।

পোস্ট করা হয় কেনা হয় পাশে রয়েছে একটি মানুষ পোস্ট বক্স ।

সাদা কালার -এর রয়েছে ডিজাইন করা এবং নীল কালার ।

সামনে আছে বড় বড় দুটি পিলার ।

খারা সিঁড়ি ঢালাই করা রাস্তা। ইটের রাস্তা দু সাইড -এ রয়েছে--

ব্লু কালারের একটি বড় পোস্টার এবং তার পাশে রয়েছে বড় বড় বিল্ডিং ।

দরজায় প সবুজ কালার -এর পর্দা দেওয়া রয়েছে। পাশের দরজাটি টিন -এর দরজা।

কিছু রাখা রয়েছে একটি ডিবি করা।